এই দৃশ্যটিতে আমরা দেখতে পাচ্ছি যে এখানে একটি বইয়ের দোকান রয়েছে |সেখানে অনেকগুলি বই সুন্দর করে সাজানো রয়েছে এছাড়াও অনেকগুলি উম পেন পেন্সিল --|

টিতে আমরা দেখতে পাচ্ছি একটি বিল্ডিং তৈরির কাজ এবং সেখানে দেখা যাচ্ছে অনেকগুলি সাইকেল সলাইন করে--

দৃশ্যটিতে আমরা দেখতে পাচ্ছি একটি বড় বিল্ডিং তৈরির কাজ চলছে এবং সেখানে অনেকগুলি সাইকেল অনেক--